সে সুবাদে মন্দির খানি খুব সুন্দর দেখাচ্ছে।

এক-টি-ই সেতু। সূর্যাস্তের-র প্রাক্কালে এই সেতুর ছবিটি-ই তুলে ধরেছেন।

সাইড এ এবং উপরে ব্রিজ রয়েছে এবং একজন ছেলে ওই জিম এর সাইড এ দাঁড়িয়ে আছেন হাত পা ছড়িয়ে।

দেখতে পাচ্ছি একটি ফুল এবং এখানে একজন একটি হাত দেখতে পাচ্ছি হাতটিতে মনে হয় রং করা আছে।

আমি দেখতে পাচ্ছি-ই মোমবাতি-ই জ্বালা রয়েছে। ধুনুচির উপর এবং আরও অনেকখানি মোমবাতি জ্বলে রয়েছে।

পার্ক -টি-র-এ মধ্যিখানে দেখতে পাচ্ছি ছবিটিতে অনেক গাছপালা এবং পার্ক -টির গেট -টি বন্ধ রয়েছে।